এই ফটোটাতে দেখতে পাচ্ছি যে এটা একটা শাড়ির দোকান।

এখানে দেখতে পারছি যে এটা একটা কোনো খেল খেলার রুম টুম।

এখানে দেখতে পারছি যে উঁ কোন একটা হোটেলের রুম ।

কেউ মোবাইল টিপছে বসে বসে।

আমি এখানে দেখতে পারছি যে একটা ছেলে বসে আছে।

খুব সুন্দর ভাবে সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে।

সাইডে গাছ রয়েছে এবং এক সাথে গিল লাগানো আর এক সাইডে দরজা খুলা রয়েছে।

বাটা শো রুমের মধ্যে ইউম একটা উম জুতোগুলি দেখতে পারছি এছাড়াও সাইডে দেখতে পাচ্ছি টু লেট লেখা।

এবং সাইডে অনেক বিল্ডিংও দেখতে পাচ্ছি এবং অনেক লাইটও লাগানো আছে।

এখানে ফটোটিতে দেখতে পাচ্ছি যে--

এখানে তিন চারজন লোক পেট্রোল বা সি_এন_জি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে।

এখানে কোন মানুষ টানুষ কিছুই নেই।

এয়ারটেলের সার্ভিস দেওয়া হয় এটা ফটোটা দেখ্যেই বুঝতে পারছি।

ফুলদানি রয়েছে এবং ঘর সাজানোর জন্য অনেক--

উম ওয়াল হ্যাংগিং ডিজান রয়েছে ফুল দিয়ে তৈরি যেগুলো।